এখানে একটি বড়ো দোকান দেখতে পারতেসি।

ঘরের সামনে অনেকরকমের পোস্টার লাগানো রয়েছে।

দোকানে একটি ড্যাস্টবিন দেখতে পারতেসি।

অনেকগুলো গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে বড় একটি রুম দেখতে পারতেসি।

অনেকগুলো মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

উপরটি টিনের ছাউনি দেওয়া রয়েছে।

মঞ্চে কিছু কার্পেট বিছানো রয়েছে।

সাদা রঙ্গের অনেকগুলো লাইনের বোর্ড দেখতে পারতেসি।

অনেকগুলো সাদা রঙের বেসিন রয়েছে অনেক রকমের।

এইখানে একটি বড় বাড়ি দেখতে পারতেসি।

উপরে একটি সাদা রঙের পোস্টার রয়েছে এবং সা--

এখানে একটি বড়ো ক্লাসরুম দেখতে পারতাসি আমি।

অনেক রকমের বেলুন ঝুলানো আসে সাইডে।

লাল রঙের একটি বসার জন্য চেয়ার রয়েছে।

অনেক বড়ো বড়ো বাড়ি রয়েছে রাস্তার সাইডে।

সাইডে ছোট ছোট সবুজ রঙের ঘাস রয়েছে।

দোকানের সাইটে অনেকগুলি দোকান অ রয়েছে।

একটি কালো রঙের বসার জন্য চেয়ার রয়েছে।

দোকানে অনেকগুলি চার কাপ রয়েছে রাখা।

উপরে সাদা রঙের টিনের সাউনি দেখা যাচ্ছে।

ক্লাস রুম -এ অনেকগুলি মানুষকে লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি সেলুন দোকান দেখতে পারতেসি।

সাদা রঙ্গের চারটি এ_সি রয়েছে।

ওপরে একটি পোস্টাল রয়েছে কিছু ল্যাখা আছে ইংরেজি দিয়ে।

বসার জন্য অনেক রকমের চেয়ার আসে এখানে।

এখানে বড় একটি শুকনো নদী দেখতে পারতেসি।

বড়ো দুটো পোস্টার রয়েছে কিছু বাচ্ছা রয়েছে পোস্টারে।

সাইটে কিছু বালটি দেখতে পারতেছি সাদা রঙের।

ওখানে অনেক রকমের জিনিস রাখা আসে।

বক্সে অনেকগুলো জিনিস রাখা রয়েছে।

অনেকগুলো দোকানপাশা রয়েছে এখানে।

এটে খিচু ফুলের গাস রয়েসে।

অনেকগুলো গাছ লক্ষ্য করা যাচ্ছে এইখানে।

আকাশটি সাদা রংগের এবং কিছু মেঘ লাগানো আছে।

অনেক ছোট ছোট সবুজ রঙের ঘাস আসে।

এইটা একটি বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে অনেক রকমের ব্যাগ রাখা রয়েছে নীচে।

একটা মোবাইল দেখতে পারতাসি একজনকার মানুষের হাতে।

বাড়ির সামনে একটি বাইক লক্ষ্য করা আচ্ছে ।

কিছু মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

অনেক রকমের হিরান রয়েছে এখানে।

এখানে বড় একটা দোকান লক্ষ্য করা যাচ্ছে।

ওপর একটি লাল রঙের পোস্টার দেখতে পারতাছি আমি।

চা'র দোকানে অনেকগুলি মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

সাদা রঙের ভল চন্দ্র অবস্থায় রয়েছে দোকানে অনেকগুলো।